এখানে একটি সেলুনের মধ্যে চারটি লোক রয়েছে একটি লোক উ উ চেয়ারে বসে আছে এবং আর একটি লোক তার উম --

এবং ফুল হাত জামা এবং ফুল প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছে । লো দোকানের ভিতরে দুটি লোক আছে এবং দোকানটির সামনে একটি সাদা কালারের বাইক দাঁড়িয়ে রয়েছে।

এখানে কিছুই জিম করার উম যন্ত্র রয়েছে এবং উম কিছু লাইট জ্বলছে এবং কিছু লোক রয়েছে।

ছে এবং বিল্ডিং টির উপরে নীল সাদা মেঘ দেখতে পাওয়া যাচ্ছে। বিল্ডিং টির পাশে আরেকটা বিল্ডিং হলুদ কালারের রয়েছে আর এই বিল্ডিং টি সাদা কালারের ।

একটি বড়ো রাজমহল দেখতে পাওয়া যাচ্ছে ফাঁকা বাড়ি এবং বাড়িটি --

এখানে সাদা মেঘ এবং নীল জল ও কিছু গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে--